না পাহাড়ের কাছে অনেক গাছ ও রয়েছে | ছোট বড় বিভিন্ন ধরনের গাছ রয়েছে |পাহাড়ের সামনে একটি --

আমি সামনে একটি দোকান দেখতে পাচ্ছি | দোকানটি সদ্য সদ্য ওপেনিং হবে | দোকানের সামনে বেলুন দিয়ে গেট --

এখানে আমি একটি রাস্তা দেখতে পাচ্ছিতার আশেপাশে --

কাঁচের মধ্যে আপনার নারকেল গাছকলা গাছ এবং অন্যান্য সার দিয়ে রাখা গাছও আ--

আমি একটি সুইমিং পুল দেখতে পাচ্ছি।

একটি আপনার লাল রঙের একটি সবুজ রঙের এবং একটি নীল রঙের।